এখানে একটা বাড়ি তৈরী করা হচ্ছে।

ছেলেটির সাথে একটি স্কাফ নিয়েছে। ছেলেটি পিঙ্ক কালার -এর সব ধরনের একটা।

একটা লরি দাঁড়িয়ে আছে এবং একটা বাস বেরিয়ে যাচ্ছে।

এখানে সাত জনকে আমি দেখ --

দেখতে পাচ্ছি একজন বাইকে -এর মধ্যে তেল ভরাচ্ছে।

স্কুল -টির কন্ডিশন এখনো ঠিকঠাক দেখে মনে হয়।

আদার্স কোনো বাইরে এনাউন্সমেন্ট করার জন্য একটি বাক্স রয়েছে দেখা যাচ্ছেসেই রিসেপশনটি সেই রিসেপশনটি।

একটু প্রাপ্ত বয়স্কদের খেলার জন্য কিছু --

খুব সুন্দর ভাবে জায়গাটাকে সাজানো হয়েছে।

এখানে লাইটের ব্যবস্থা রয়েছে অন্ধকারের জন্য।

এবং ডেকোরেশনের কর্মচারীরা এবং সাথে-এ ডেকোরেশন ম্যানেজার --

মানুষ জনের আনন্দের আয়োজন করা হয়েছে। যারা এখানে সবাই মিলে একসাথে নাচ করছে।

এটি একটি কচ্ছপের মতো দেখতে--

এখানে অবশ্য প্রতিটা মানুষ তার নিজেদের মতো নিজেদের--

এবং কিছু গাড়ি এখানে চলাচলও করছে।

সেখানে কিছু ওয়াটার রাইডস এবং সেই রাইডস -এর মধ্যে এক এক করে মানুষ কে।

কিছু জন কর্মচারী ঢালাইয়ের কাজ করছে দেখা মনে--

এই ধরণের জাতীয় ফল বিক্রি করছেন।